এখানে আর ও পিছন দিকে দোকান--

সীসা লাগা আছে ঘরে ডিসাইন দিয়া আছে দেখো ধারে --

আর ও বাঁশ দিয়া আছে এধারেও সাইড -এ দোকান আছে।

একটা গেট আছে এ ঘরটা তে |

এইখানে দেখো পাহাড় আছে --

সাইজ -এ আরো ঠেলা আছে। লোক আছে বসে --

দেখা যায় এখানে আছে একটা লোক আছে।